প্রতিদিনি ভাবি আজ না হয় কাল কাল না হয় পরশু করবো কিন্তু আর হয়ে উঠছিলো না যখনি ভাবছি ভোর বেলা একটু Morning Work বেরোবো ঠিক ঘুমিয়ে পড়ছি এবার এই ক দিন মা একদম বকে বকে পাঠাচ্ছে আমাকে Morning Work না Morning Work টা দেখছি আমাকেও স্টার্ট করতে হবে হু আমি তো একটা তোর Product ও খাচ্ছিলাম যেটাতে আমার অনেকটা শরীর কমেও গিয়েছিলো ওটা একটা নিউট্রিশন ছিল তো ওটাতে কমে যাবার পর দেখলাম আমি Continue করতে পারছিলাম না তো কেনো কি ওটার অনেক দাম তো তারজন্য আমি ছেড়েদিলাম ওটা তো দেখছি আবার শরীর বেড়ে গেছে এবার তো আমার বাড়িতে বসে বসে কাজ তো এটার জন্য আমার Wait টা আরো বাড়ছে তো health এর আমি অনেক কিছু Tips অনলাইন তে দেখি Facebook বা YouTube থেকে আমি তো তুই দেখলাম অনেক টাই শরীর টা কমিয়েছিস মানে মানে সক্ষম হয়েছিস সেটা জানার জন্য তোকে আজকে Phone করলি ছবি দেখলাম অনেকটাই হেলদি হয়ে গেছিস তুই তো দেখ সকাল বেলায় উঠবি উঠে একটু হাটা হাটলি দিয়ে আবার কিছু খন Rest নিলি একটু Exercise করলি যেমন একটু লাফানো হ্যাঁ শুনতে পারছিস

বল না দিয়ে একটু Morning Work করলি দিয়ে মাঝখানে পনেরো Minute মতো Rest নিলি নিয়ে তোর একটু লাফালি বা একটু যোগিং করলি হু আমি ভাবছি যে Start করতেই হবে নাহলে দেখ শরীর যদি আমরা ভালো না রাখি তাহলে আমাদের Health নিয়ে অনেক টাই Problem হবে ভবিষ্যতে মানে কি হু আমরা তো মেন শরীর কে নিয়ে সব জায়গাতে মানে আমরা উঠতে বসতে যদি ঠিক না পারি হ্যাঁ আমার যদি খাবার খেলে বদহজম হয় তো আমাদের Health টা মানে আর ভালো নেই

দিয়ে একটা তোর Video দেখছিলাম ওটাতে দেখাচ্ছে যদি আমি ও সকালে উঠে একটু মোহরী জল বা একটু মিশরী বা মোহরী মিশিয়ে ওই জল টা যদি খাওয়া যায় অথবা একটা আমি দেখছিলাম আরো Video তো এগুলা দেখে আমার আমরা শুধু তো দেখি কিন্তু আমরা নিজের জীবনে ওটাকে আনি না তো এগুলো যদি করা যায় জীবনে এগুলো কার্য কর হ্যাঁ যেমন ধর আমি এখন যেটা করছি ভোর সকাল বেলা উঠলাম উঠে একটু Morning Walk গেলাম দিয়ে এসে ওই লেবু মধু দিয়ে গরম জল খেলাম ওটাতে না অনেকটা Fat কমে আর কি বল তো এই গুলো করলে আমাদের হু শরীরের একটু চোন মনে ভাব টাও আছে যে টা তে আমরা মানে যে কোনো কাজ করতে কোনো অসুবিধা হয়না এখন ধর আমি যদি দুতালা বা তিনতালা উঠি সিঁড়ি ভেগে সেটাতেই আমাদের মানে অসুবিধা হয় হ্যাঁ ইদানিং সামান্য ভাবে আমি ছাদে উঠতে গেলে আমি হাপিয়ে যেতাম প্রচন্ড কষ্ট হতো এক তোলা ছাদে উঠতে আমি তো নিজের বন্ধু দেরকে দেখি যে অনেক জন মানে health নিয়ে ভাবে আরকি অনেক তো আমিও এক্চুয়াল্লি একটু অলস ভাব আছে বলে আমি পারিনা তো দেখি এবার একটু চেষ্টা করে নিজের শরীর কে নিয়ে ভাবতে হবে হু দেখ শরীর ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে মন সব তারপর দেখ তখন ছোট বেলায় School যেতাম শরীর শিক্ষা করাতো তোর বিভিন্ন রকমের PT গুলো করাতো সে গুলো বন্দ হয়ে গেছে আর এখন আর সেভাবে শরীর চর্চা করাও হয় না আমি ইদানিং Start করেছি না এটা একটা ভালো Decision তোর তুইও Start করেছিস বলে আমি তোকে Phone করলাম তুই কমাচ্ছিস তো আমাকেও একটু Tips দে তাহলে আমিও একটু শরীর নিয়ে ভাবতি আমাকেও একটু কমাতেই হবে তাহলে আবার নানা রোকন হেলথ এর Problem ও চলছে এর হ্যাঁ দেখ শরীর যদি ভালো না থাকে কোনো কিছু ভালো লাগে না তারপর তো খাবার Diet টা একটু Maintaine করতে হবে হ্যাঁ ওটা একটা বড় জিনিস ওটা তেলে ভাজা অথবা চিনি জাতীয় জিনিস গুলো বেশি খেতে ভালোবাসি ওগুলো কে যদি একটু কমানো যায় তাহলে তো ওটাতে আরো একটু শরীর টা কমবে কেন কি Sugar তো আমাদের শরীরের জন্য কখনো ভালো নয় না না দেখ আমি কিন্তু বেশি মিষ্টি খেতে ভালো বাসতাম আর এখন দেখ মিষ্টি খাওয়া তো ছেড়ে দিয়েছি যেটা তোর আমিও সকালে ধর মিষ্টি চা তো যাইহোক অনেকটা নিজের Habit টাও পাল্টাতে হবে একটু লোভ Control করতে হবে যেমন সব সকালে উঠে আমি চিনি দিয়া চা খেতাম এখন সেটা চিনি ছাড়া খেতে হচ্ছে হ্যাঁ এটা শরীরের পক্ষে ভালো আর বল তোর বাড়িতে মা বাবা সব ভালো আছে হ্যাঁ ভালো আছি তোর বাবা ভালো আছেন আমার বাড়িতে একটা আমার বাড়িতে Health problem পাওয়া বা হয়েছিল তো এখন একটু ভালো আছে বাবার তো

হ্যাঁ তুই এখন থেকেই একদম Exercise টা Start কর তো কাল থেকেই কর Health Exerscise প্রথম প্রথম আমারো ওরকম হয়েছিল আজ নয় কাল দিয়ে একদম Continue এখন চলছে না একবার কি তুই বল তো তিন চার দিন সকালে উঠা অভ্যেস হয়ে গেলে না তা Habit হয়ে যায় এই আলস্য ভাব টা কাটাতে হবে আর আমাদের Exercise করা হচ্ছে না বলে তোর মনে হচ্ছে আর্থিক শরীর প্রচন্ড একটা অলসতা চলে আসছে দূর আজ করবো না কাল এই ধরণের এই অবস্থা আমরা হাটা চলাও বন্দ করে দিয়েছি ধর কোথাও যাচ্ছি তো সাইকেল অথবা মটর সাইকেল এগুলো নিয়েই যেতে হচ্ছে যেতে ইচ্ছে করছে মানে হাটা টা তো বন্দই করে দিয়েছি কিন্তু সকালে যদি ধর আধা ঘণ্টা হাটা যায় ওটা যে শরীরের জন্য আমাদের হেলথ এর জন্য কতটা ভালো সেটা তো সবাই জানে হ্যাঁ হাটা মানে প্রতিদিন তোকে হাটতে বলছি পনেরো থেকে কুড়ি মিনিট কেনো কি Hurt টা ভালো থাকে আর আমরা হেটে যাচ্ছি নাই এখান থেকে সামান্য হয়তো দোষ Minute এর হাটা পথ সেটাও মনে হচ্ছে না সাইকেল এ যাই

কেন কি দেখ যথেষ্ট একটা বয়স হয়ে গেছে এবার পরবর্তী কালে যদি না ভাবি তাহলে আমাকে অনেক শারীরিক Problem বা Health problem ওতে মানে হবার সম্ভবনা তো এগুলো থেকে একটু বেঁচে আমি ভাবছি যে একটু সচেতন যদি আগে থেকে হই তাহলে ভালো হ্যাঁ আমিও যেমন ফুচকা তোর মিষ্টি তারপর তেলের ভাজা এগুলো আমার খুব ভালো লাগে এখন এগুলো পুরো টাই ছেড়ে দিয়েছি আরে না আমিও মাঝে যখন diet করতাম আর ওই বলছিলাম যে একটা Product খাচ্ছিলাম তখন মানে শরীর টা কতটা Slim হয়ে গিয়েছিলাম মানে ধর আমার ওজন তো এখন কত হবে এখন হবে তোর একশোর কাছাকাছি হয়ে গেছে ধর তখন আমি আশি তে চলে এসেছিলাম তো তারপর আবার হটাৎ করে খেলাম কি বল তো ওটা তো এতটাই দামি Product এবার ওগুলো Continue করতে পারছিলাম না তো তারজন্য ছাড়তে বাধ্য হয়েছিলাম তো আমি দেখলাম যে যদি ওই মানে Habits টা আনতে পারি তখন তো তেলে ভাজা আর চপ সিঙ্গাড়া মিষ্টি এগুলো ভুলেই গিয়েছিলাম মানে ওগুলোর দোকানের পাস দিয়ে চলে যেতাম কিন্তু মানে খেতাম না তো সেই অভ্যাস টা যদি আবার আনতে পারি তাহলে Automatically ওই সব দামি খাবার না খেও আমরা বাড়ির খাবার খেয়ে আর একটু Exercise আর এগুলো Maintain করা আমরা অবশ্য করবো হ্যাঁ তো দেখ তুই যে Product টা খাচ্ছিস হয়তো সামূহিক ভাবে তোকে হয়তো wait টা লস করে দেবে কিন্তু আবার কিছু দিন পর দেখবি যেই কে সেই তার থেকে যেমন ধর একটু শিপিং হাঁটা খাবার টা খাবার Control আনা এগুলো করলে অনেকটা আমাদের Help হবে ঠিক ঠাক

হ্যাঁ সকালে উঠলি Morning walk গেলি দিয়ে কিছু ক্ষণ বসলি দিয়ে আবার একটু লাফালি দিয়ে আবার কাজ করলি দিয়ে বিকেলে আবার একটু বেরোলি হাটতে যেমন আমি করছি না রে একদমি ঠিক এটা তো হু মানে ভালো জিনিস কেনোকি এটা যদি আমরা Training এর মতো যদি আনতে পারি তাহলে আমরা নিজেরাও Fit থাকবো আর হু আমরা হয় তো আরো এক দু তো যারা এই ধরণের মানে Problem Face করছে যাদের Health Problem আছে তাদের কেও আমরা হয়তো মানে হু সুযোগ করে দিতে পারবো দেখো আমরা কমাতে পেরেছি আমরা এই জিনিস টা নিয়ে ভাবছি তোমরাও করো দেখ প্রথম প্রথম আমি যখন Start করেছিলাম শিপিং করছিলাম প্রথম শিপিং করছিলাম মানে পারছিলাম না হাটু গুলো প্রচন্ড বেথা করছিলো না বেথা তো প্রথম প্রথম করবেই তেল মালিশ করতে হবে অথবা ধরে Iodex বা Balm লাগাতে হবে তারপর আবার মানে বন্দ করা চলবে না হয়তো দুদিন কম কম করলাম তারপর আবার এখন যেমন ঠিক আছে আর কোনো বেথা হচ্ছে না আর কিছু না তারমানে কতটা মোটা হয়ে গিয়েছিলাম মানে একটু লাফাচ্ছি তো হাঁটুতে বেথা পায়ে গোড়া তে বেথা করছে না একদমি রে আমাকেও এটা নিয়ে ভাবতে হচ্ছে তারজন্য আমি ভাবলাম একটু আলোচনা করি প্রথম প্রথম তো খুব কষ্ট হতো উঠতে কি বলতো ইচ্ছে করতো না Exercise করতে এখন করে করে অভ্যাস হয়ে গেছে তো তাই অতটা একদম ভোর পাঁচটায় উঠছি উঠে একটু হাটলাম তারপর দিয়ে আবার Exercise বিকেলে করছি বিকেলে একটু হাটতে বেরোচ্ছি তারপর তো খাওয়া দাওয়া তো রয়েছে তুই যেমন ধর আগে ভাত খেতাম এখন ভাতের পরিমান তা অনেকটা কমিয়ে দিয়েছি রুটি খেতে হচ্ছে আমি তো রুটি খেতে ভালো বাসি কিন্তু কি বলতো বাড়িতে থাকছি তো দুপুর বেলাটা ভাত একটু হয়ে যাচ্ছে আর খিদে থাকছে তখন একটু বেশি খেয়ে নিচ্ছি ওই Control ভাব টাই আমাদের মধ্যে আনতে হবে ওটাই যেমন একটু ফল মূল খেলাম হ্যাঁ ফল খাওয়া টাও ভালো তাবাদে ছোলা খাওয়া টাও অনেক শরীরের জন্য ভালো যেমন ছোলা সেদ্ধ ছোলা ভাজা হু হু ওটাতে মানে কি বলতো কিটক্ৰিয়া থাকে আর তোর যেহতু তে ওটা ফাইবার আছে তো ফাইবার টা আমাদের শরীরের জন্য অনেক ভালো হু ছোলার সাথে তোর একটু লেবু তেবু লেবু মিশিয়ে বিকেলের দিকে ওটাও খেতে ভালো লাগে ওটা কি বল তো ওটা Diet এর মতো হয়ে যায়

আর এত এভাবেই চলছে সকালে উঠা বিকেলে হাঁটা তারপর তুই আমারো তো ওই যে Daily routine গুলো তো বললাম জন্য দেরি করে উঠছি কাজে বসছি আমাকে তো Computer এর সামনে বসে কাজ করতে হয় তো তারজন্য মানে বোসে বোসে আরো পেট টাও বেড়ে গেছে তো এগুলো নিয়ে একটু চিন্তা হচ্ছে এখন থেকে না কম করলে খুব অসুবিধা Doctor কে টাকা গুনার চেয়ে আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো এমনি তোকে ছবি তেওঁ দেখলাম তোর পেট টা অনেক টাই বেড়ে গেছে তাড়াতাড়ি কমা এর জন্য তুই Exercise টা একদম ধরে নে কাল থেকেই Start কর একদম এটা ভেবে নানা আমি তো আজকেই কথা বলার পর আর আমি নিজের Mind টাও টিক করে নিয়েছি কাল থেকে Start করতে হবে মানে আমি অনেকটা Time মানে বের্থ কাটিয়ে ফেললাম আমি এক বছর আগে এত মোটা ছিলাম না একবছরের মধ্যে অনেকটা Wait বেড়ে গেলো হ্যাঁ তোর আগের ছবিগুলোও দেখেছি তার থেকে এখন তোকে বেশি Healty লাগছে আমি দেখছি তোরো আমি Facebook বা Photo গুলো দেখলি যে তোর আগে একটু মোটা ছিলি কতটা এখন মানে কমছে তো তারজন্য আমি তোর কাছে অনেকটা Tips পেলাম দেখবি আমি ওটাকে কতটা কাজে লাগাতে পারি আমি ও তো Just এই তোর তিন সপ্তাহ মতো করছি এখন তবুও দেখ শরীর টা ঠিক লাগে আগে তো একটু তেই মনে হতো হাপিয়ে যাচ্ছি কিছু ভালো লাগছে না কোনো কাজ করতে পারছিলাম না

দেখ এখনকার পুকুরে তুই সাঁতার কাটতেও পারবি না জলের অবস্থা খুবই খারাপ হু ঠিকই বলেছিস ওই স্পিকিং টা করতে পারিস ওটা ওটাতে অনেকটা পেট টা কমে স্পিকিং আছে অনেকজন বলে Gym এ ভর্তি হো কিন্তু Gym তো এখানে নেই তো আমি চাইছি যে শুধু Free hendExerscise হাটা চলা আর লাফানো একটু Diet Maintain করে যতটা কমানো যায় কেন কি এটাতে কমানো যাবে এটা আমি জানি দেখ Gym এ গিয়ে তো অনেকটা টাকা খরচা তারচেয়ে বরুণচ এগুলো যেহতু আমরা সবকোটায় Exercise জানা তো নিজেরাই জানি একটু diet chart diet টা Exercise করলে নিজেরাই Exercise করলো এটাই মনে হয় নানা আমি একদম এটা নিয়ে ধীরো নিশ্চই এটা আমি এটা করবো কাল থেকে Health নিয়ে ভাবতেই হচ্ছে এটা কি বলতো আমাদের শরীর টা অনেকটাই Fit থাকে আগে যে Problem গুলো হতো এখন আর হচ্ছে না এটাই আমি সব থেকে বহুত Problem হয় যখন খারাপও লাগে যে বন্ধু দের সাথে যাচ্ছি ওরা সবাই Fit Slim ওরা সব বিভিন্ন রকমের জামা কাপড় পরতে পারছে আর আমার তো ধর কোমরও বেড়ে যাচ্ছে Jins পারছি না কেনো ভালো জামা পরতে পারছিনা তো Slim হওয়া টা অনেকটাই দরকার একদমী তাই শখে তে অসুবিধা তুই ধর একটু কোনো কাজে যাচ্ছি সেখানে তোকে দোড়াতে হচ্ছে তুই দোড়ে যেতেও পারবি না এই ওটার জন্য রাত্রে তো আমি দশটার মধ্যে ঘুমিয়ে যাই আমার তো ধার বারোটা একটা বেজে যায় ওইটাই তো খারাপ ওটাতে আরো Acidity Problem হয়ে যাচ্ছে হ্যাঁ তুই তো বললি তোর কাজের জন্য দেরি হয় কিন্তু দেখ Doctor রা কিন্তু বলছে রাত্রে বলছে দশটার মধ্যে ঘুমিয়ে পড়া তোর আটটা থেকে সাড়েআটটার মধ্যে Denar করা এগুলো বলছে আর কিন্তু তো আমাদের তো হয়ে যাচ্ছে নোটা সাড়েনটা বেজেই যাচ্ছে খেতে এটাতে নাকি শরীর টাও খুব খারাপ হয় Acidity Problem হয়

না ঠিক আছে এগুলো আমি একটু চিন্তা ভাবনা করছি এগুলো আমাকে কাল থেকে Start করতে হবে টিকআছে তোর কথা শুনে আমার খুব ভালো লাগলো মানে তুই কমাচ্ছিস এত সুন্দর ভাবে নিজের শরীর টা ভালো লাগলো

হ্যাঁ হ্যাঁ তুইও ভালো থাকিস ঠিকআছে তুইও ভালো থাকিস হ্যাঁ টাটা কিভাবে দুধসাগর জলপ্রপাত পৌঁছাবেন? দুধসাগর জলপ্রপাত দেখার সেরা সময়?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

দুধসাগর জলপ্রপাত দেখার সেরা সময় কোনটি? আমরা কি দুধসাগর জলপ্রপাতে পিকনিক করতে যেতে পারি? দুধসাগর জলপ্রপাত পরিদর্শন করা কি নিরাপদ? দুধসাগর জলপ্রপাতের ইতিহাস,

দুধসাগর জলপ্রপাতে সাঁতার কাটা, castle rock track,

মোল্লেম

সব কিছু ভালো চলছে দাদা, সব কিছুই ভালো চলছে, হেঁ, আমি এমনি তো দেখেছিলাম, হেঁ, কিছু কি important খবর ছিল?

হেঁ, ভাবছি তাই জন্য আমি দেখছি কোনো company তে যদি fixed হয়ে যায় full time বলে, তাহলে ভালো হবে, কিন্তু ওই তাও তো সময়, দিতে হবে না, সময় তাই তো বার হচ্ছে না, হলে তো ভালোই হবে, কিন্তু ওইটা তা পাওয়া যাচ্ছে না, আপনি তো দেখছেন, হম আহ আপনি যখন এই line এ আছেন, তাহলে ওইটা করা ভালো আছে, কারণ ওর মধ্যে আপনার future আছে,

আপনি যে, আপনি যে ভাবছেন সেটা তো ভালোই আছে, কারণ হম যেকোন যা স্টেট গভর্মেন্টের অবস্থা vacancy টা ভালো আছে, ওইটা তো বেপার আছেই, কিন্তু হম স্টেট গভর্মেন্টের এখন অবস্থা তা খুবি খারাপ, আর যদি আপনি ওর মধ্যে যান তাহলে উম মনে হচ্ছে না যে এক দু বছর, তিন বছর এর মধ্যে কিছু বার হবে, আর যদি বার হোক তাহলে ওই একটা দুটো shit নিয়ে সবাই ঝামেলা করে তো লাভ নেই, ওর মধ্যে আপনার কি chance হবে আমার কি chance হবে বোলো? তো আপনি যেটা ভাবছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট এর দিকে যাবেন, তাহলে ওটাই আমি prefer করবো, কারণ সেট্রাল গভর্নমেন্ট এ আজকে নাহয় কাল কে ভালো vacancy বার হবে, ঠিক আছে আর, আপনি UPSC আর SSC র যদি তৈরী করছেন তাহলে অনেক ভালো হবে, আর যদি আপনী বি এড করে নেন তার পরেও যদি আপনি আহ করে para teacher ও অনেক vacancy আসছে, আসার আছে, কিন্তু আমি তো ওই line এ নয় তাই জন্য আমি ওরকম, আহ তো ওর মধ্যে পেলে আপনার টা ভালো হবে, হেঁ, এর বিষয়ে একটু idea আছে, আমি তো market related কাজ করি, তো এর মধ্যে যে কি হয়েছে, মানে একটা জিনিস আছে, যে আপনি যদি এরকম private ব্যাঙ্ক এ যদি যান, তাহলে দুটো, তিনটে, ব্যাঙ্ক prefer করবো ওর মধ্যে গেলে আপনার সুবিধা হবে, কারণ ওর মধ্যে ও কি আছে যে সব কিছু বানানো থাকে আগে থেকে, ঠিক আছে অটো tension নিতে হবে না ওর মধ্যে, সেটা হয়ে গেলো আপনার, ICICI ব্যাঙ্ক ওর মধ্যে কাজের pressure অনেক, কিন্তু, কি হয় যে ওদের এতো employee আছে যে আপনার অটো বোঝা যাবে না ঠিক আছে, তার পরে সব থেকে বে~ এ একটা আছে হচ্ছে যেস ব্যাঙ্ক যেস ব্যাঙ্কের কাজ, প্রচুর, চাপ প্রচুর কিন্তু ওই চাপগুলো যদি আপনি আহ তিন মাস handle করে নেন, তাহলে ওইটা একদম easy হয়ে যাবে, কারণ ওর মধ্যে workload নেই, চাপ আছে কিন্তু অটো বেশি নেই, কাজ টা, আজেকের কাজ তা কে finish করতে হবে, এরকম যেস ব্যাঙ্ক, আর ICICI ব্যাঙ্ক, তবে যদি, ওর মধ্যে যদি হয়ে যাই তাহলে আপনার ভালো,

যে, আহ target আছে বা কিছু, কারণ দেখুন এইটা হয়ে গেছে marketing department, marketing department এ যদি আপনি যান, তাহলে ওইটা non-banking হয়ে যাবে, non-banking sector ঠিক আছে, আপনি ওর মধ্যে, ইটা হচ্ছে যে ব্যাংকের মধ্যে তো দুটো, তিনতে কাজ হয়, একটা সেলস ম্যান হয়, একটা ক্যাশিয়ার হয়, একটা office work হয়, এরকম কিছু অনেক department আছে, ওর মধ্যে তো, আপনি as a সেলস ম্যান যাবেন, তাহলে আপনাকে ওটাই কাজ দেয়ানো হবে যে আপনাকে account খুলতে হবে, credit card বিক্রি করতে হবে credit card এর limit আছে ওই যে ও তো এতো target আছে আপনাকে এক মাসে এতো বিক্রি করতে হবে, বা, আপনি যদি অ~ হম account account opening এর যদি পান তাহলে, ওটা তো প্রত্যেক branch এর একটা limitation থাকে, ওটা একটা target থাকে যে minimum এতো account প্রত্যেক মাসে

হেঁ, এক~এখুনি তো আমি বললাম দাদা যে আমার, অটো অটো বেশি idea নেই, কিন্তু হা, যত আমি শুনেছি সেটা বলে দিলাম। আহ ব্যাংকের মধ্যে আহ থাকে কিন্তু হম আহ আপনি যদি ওর মধ্যে এক মাস বা দু মাস ভালো করে কাজ করেন তাহলে ওই সব pressure কিছু নেই, ব্যাংকের মধ্যে অটো pressure থাকে, ওই যে যারা exchange department এ থাকে না, foreign, foreign, foreign currency বালা ওর মধ্যে একটু চাপ বেশি থাকে, আর এমনি আপনার যদি ইন্ডিয়ান trading এ থাকবে তাহলে ওর মধ্যে অটো,

হম SBI তো গভর্মেন্টের sector এ আসে, ওইটা এইটা, ওইটা proper ওইটা একমা~ওটা কে আমরা বলতে পারি যে, ও তো আহ Private ব্যাঙ্ক আছে, কিন্তু গভর্মেন্ট undertaking আছে, তো এমনি তে সবাই, সবি undertaking থাকে কিন্তু, আহ কি হয় যে SBI টা আহ পুরো পুরি গভর্মেন্ট আহ holding এ আছে, যেহেতো ওর মধ্যে পুরো selection process টা আছে, তার মধ্যে সেটা আপনার গভর্মেন্টের rule and regulation দিয়ে করা হয় তাই, ওর মধ্যে আপনাকে directly আহ placement দেওয়া হোনে না, আপনাকে exam দিতে হবে,

ওইটা, তো ওইটা তো বটেই, কিন্তু ও রকম আমার কাছে এখন নেই আর থাকলে আমি আহ বলে দিতাম। হেঁ, কিন্তু আহ কে আমি? আমি আছি এইতো এখন টাটা ক্যাপিটাল, sales marketing department. এইতো ভালো ভালোই চলছে, কিন্তু target আছে target টা তো fulfill করি দিচ্ছি কিন্তু ওইটই তো, এখন তো fulfill হয়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে না যে next month এর,

হম ঐটাই তো, private sector এ এখন যা অবস্থা প্রত্যেক দিন নুতুন নুতুন ভয়, আর প্রত্যেক দিন rules and regulation টা change হয়ে যাই, তা আর কি বলবো,

এই তো বস, ওপর ওয়ালা ভালো দেখছে আমাদের কে,

হূ, হূ অবস্যই, অবস্যই, আর, আর এমনি যে আপনার আপনারও যদি কিছু পাওয়া যাই তাহলে আমাকেও জানাবেন, কারণ ইটা থেকে ভালো যদি আর পাই তাহলে,

ঠিক আছে দাদা, okay. হ্যালো রাফি, কি খবর কেমন আছো? হ্যাঁ এই যে দীপা, আমি ভালো আছি তোমার কি খবর? আঃ আমি ভালো আছি তবে তুমি তো জানোই আমি কিছু দিন আগে নতুন একটা চাকরিতে ঢুকেছি তো অফিস এর কাজেই একটু ব্যাস্ত আছি তা এত ব্যাস্ততার মাঝেও চিন্তা করলাম যে তোমার সাথে একটু কথা বলে নিই অনেক দিন ধরে আসলে যোগাযোগ হয় না কি অবস্থা তোমার, কেমন চলছে দিন কাল? ঠিক কি করছো বা সামনের পরিকল্পনা কি? আমাকে একটু বলো তোমার সম্পর্কে হু এই তো আছি ভালোই আছি সামনের পরিকল্পনা হচ্ছে তুমি তো জানোই আমি তো এখন চাকরি বাকরি কিছু করি না হ্যাঁ তোমার শুনে আসলে অনেক ভালো লাগলো যে তুমি একটা চাকরি তে join করেছো, তবে কি চাকরি সেটা অবশ্যই আমাকে বলো কিন্তু তো কি চাকরি তবে তার সত্বেও আমার কথা তাও বলি যে আমার ইচ্ছে ছিল তো যে শিক্ষকতা পেশা টাকে নিজেকে মানে আপন করে নেওয়াই মানে শিক্ষকতা পেশা টাকে আমি গ্রহণ করবো আমার পেশা হিসাবে তো আমি বুজি যে হম

যে শিক্ষকতা যাতে করতে পারি সেই দিকে মনযোগ দিচ্ছি